user registration tutorial তৃতীয় অংশে আপনাদের স্বাগত
এখানে আমরা তাদের অস্তিত্ব যাচাই করতে যাচ্ছি যা অন্তিম অংশে আলোচনা করে ছিলাম
আগে যা করেছি দ্রুত সংক্ষিপ্তকরণ করি
fullname এবং username we tags striped করেছিলাম
আমরা পাসওয়ার্ড stripped এবং encrypted করেছিলাম
ফাংশনের এই ক্রম মনে রাখুন যাতে আমরা encrypted value striping off না করি
এখানে আমরা registration প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি
আমি এই সকলের অস্তিত্ব যাচাই করব
এটি করার আগে আমি আমি date set করতে যাচ্ছি
এখন এই date ফাংশন ব্যবহার করছি
ভিতরে বছরের জন্য y মাসের জন্য m এবং তারিখের জন্য d রয়েছে
4 অঙ্কের বছরের জন্য এখানে বড় y রয়েছে আমরা ছোট y ব্যবহার করলে এখানে 2 অঙ্কের বছর হবে
এখন ডাটাবেসে এই মুহূর্তে প্রথমে বছর রয়েছে তারপর মাস এবং দিন রয়েছে এবং এটি hyphens দ্বারা আলাদা রয়েছে
এখানে ডাটাবেসে গেলে এটি এখানে দেখতে পারেন এবং users a একটি value লিখুন
তারিখ নির্দিষ্ট ফরম্যাটে রয়েছে যদি আমরা এখানে we ধরণের ফাংশন ব্যবহার করি
আমি আজকের দিন টিপলে দেখি যে বছর 4 digit বিন্যাসে পেয়েছি এবং এখানে মাস এবং দিন hyphens দ্বারা আলাদা রয়েছে
এটি ডাটাবেসে এই কাঠামোতে সমাযোজিত হয়ে গেছে
তাই if submit তারপর আমাদের অস্তিত্ব যাচাই করতে হবে
আমি একটি মন্তব্য জুড়ব check for existence
এখন easy সত্যিই সহজ
এই জন্য আমাদের if statement লিখতে have এবং তারপর code একটি block
condition have the fullname username password এবং repeat password উপস্থিত এখানে প্রমাণ রয়েছে আমরা লিখব if username এবং তারপর and অর্থাৎ double এম্পারসেন্ড চিহ্ন
তারপর লিখব password এবং তারপর বলবো
oh! আমি fullname ভুলে গেছি তাই আমি এটি এখানে জুড়ব
এটি double এম্পারসেন্ড চিহ্ন দ্বারা আলাদা করুন
tঅন্তিম হল repeat password তাই সেটি লিখুন
আমাদের সব গুলি প্রয়োজন হবে
অন্যথায় আমরা লিখবecho please fill in এবং গাঢ় অক্ষরে all fields
এরপর একটি প্যারাগ্রাফ break রাখবো
এছাড়াও ফর্মের আগেও একটি প্যারাগ্রাফ break রাখি যাতে এটি আমাদের দেওয়া প্রতিটি error ম্যাসেজে জোড়ার প্রয়োজন না হয়
তাই এতটাই এখন এটি করার চেষ্টা করি
আমি register পৃষ্ঠায় ফিরে যাবো
এটি এখানে পেয়েছি register we টিপুন
please fill in all fields
কিছু fields এখানে type
আমাদের পাসওয়ার্ড চয়ন করি
আমরা পাসওয়ার্ড পুনরাবৃত্তি করব না
register oh repeat পাসওয়ার্ড
repeat পাসওয়ার্ড
এই মুহূর্তে এটির কাজ the করার কারণ হল একটি md5 value কিছুই নয় the টেক্সটের md5 string এর সমান
টেক্সটের একটি encrypted string
তাই এখন আমাদের এখান থেকে md5 ফাংশন সরাতে হবে
নিশ্চিত করুন আপনি and brackets সরিয়েছেন আমি নীচে যাবো এবং সম্পূর্ণ ডেটা যাচাই করব
আমি ফিরে গিয়ে এটি চেষ্টা করি
মনে রাখুন এটি আগে কাজ করেনি যখন repeat password চয়ন করিনি
তাই আমি পাসওয়ার্ড so repeat পাসওয়ার্ড চয়ন so করলে আমরা একটি error পাই
repeat পাসওয়ার্ড ছাড়া আবার value চয়ন করলে আমরা এখনও এই error পাই
that হল সমস্যা আমাদের বলা উচিত যেসবকিছু উপস্থিত থাকলে আমরা পাসওয়ার্ড এবং repeat পাসওয়ার্ড বদলাতে পারি
তাই আমি লিখব password is equal to md5 of password
এটি মূল ভ্যারিয়েবল value encrypt করবে এবং একই ভ্যারিয়েবলে নতুন পাসওয়ার্ড code রাখবে
আমাদের repeat password equals md5 এবং repeat password ও লিখতে হবে
এখানে comment করুন encrypt password আমরা পাসওয়ার্ড encrypt করেছি
এখন আমরা এগোবো এবং আমাদের ডেটাবেসে সকল ডেটা জুড়ব
আমি এটি করতে যাচ্ছি কারণ আমরা ডেটা পেয়েছি যা registration জন্য যাচ্ছে আমরা প্রতিটি ডেটার জন্য একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করতে যাচ্ছি যা হল input
এখন আমরা আমাদের fullname username পাসওয়ার্ড এবং repeat পাসওয়ার্ডের জন্য 25 অক্ষর ধরি তাই সর্বোচ্চ value হল 25
তাই আমি লিখবযদি ইউসারনেমের string দৈর্ঘ্য 25 এর চেয়ে বড় হয় so
fullname string দৈর্ঘ্য 25 এর চেয়ে বড়
এটি আলাদা আলাদা করে দেখি এবং লিখি যদি ইউসারনেম বা fullname দৈর্ঘ্য অনেক অধিক হয়
আমি এটিকে সঠিকভাবে রাখি
যদি এর প্রতিটি ভ্যালু 25 এর বেশী বা 25 এর চেয়ে বড় হয়
আমরা এই ভ্যালুগুলি echo করব
username or no
আমি লিখি max limit for username or fullname are 25 characters
অন্যথায় আমি পাসওয়ার্ডের দৈর্ঘ্য যাচাই করতে এগিয়ে যাবো
এখন আমি এটি করার সিদ্ধান্ত নিয়েছিcheck password length কারণ আমি এর জন্য নির্দিষ্ট যাচাই চাই
আমি লিখি যদি আমার পাসওওয়ার্ডের string দৈর্ঘ্য 25 এর অধিক হয় বা string দৈর্ঘ্য
no এটি থেকে পরিত্রাণ পাই else এর থেকে পরিত্রাণ পাই
প্রথম যাচাই আমি এই করতে চাই the আমার পাসওয়ার্ড মেলে কিনা
আমি লিখি if password equals equals to repeat password তারপর code বড় ব্লকের সাথে অবিরত থাকুন
অন্যথায় ইউসারকে echo করুন your passwords do not match
ঠিক আছে
আপনি এখানে লিখতে পারেন এবং আমরা অক্ষরের দৈর্ঘ্যের যাচাই চালিয়ে যেতে পারি
এখন username এবং fullname অক্ষরের দৈর্ঘ্যের যাচাই করা
তাই check character length of username and fullname
এবং এটি হবে যা আমি আগে বলেছি if username is greater than 25
বরং যদি এই ফাংশনে ব্যবহৃত string এর দৈর্ঘ্য 25 এর চেয়ে বড় হয়
বা fullname string দৈর্ঘ্য 25 or অধিক হলে আমরা echo করি length of username or fullname is too long!
অতএব এটিকে সরল রাখতে অন্যথায় আমরা লিখব:
check password length
এখানে আমি উল্লিখিত বা লিখতে যাচ্ছি if এখন পাসওয়ার্ডের সমানতা মনে করুন
আমাদের এটি শুধুমাত্র পাসওয়ার্ড ভ্যারিয়েবলে যাচাই করা আবশ্যক
এখানে আমি লিখিযদি পাসওয়ার্ডের string দৈর্ঘ্য 25 এর অধিক হয় বা আমাদের পাসওয়ার্ডের string দৈর্ঘ্য 6 অক্ষরের কম হয়
তাহলে আমরা একটি error echo করব যা বলে যে password must be between 6 and 25 characters
এটি নিশ্চয়ই কাজ করবে
we আলোচনা পরবর্তী tutorial অব্যাহত রাখবো
তার আগে আমি শুধু এটিকে else statement দ্বারা শেষ করি
অন্যথায় আমরা লিখব register the user
ইউসারকে নিবন্ধিত করতে আমাদের code এখানে হবে
পরবর্তী tutorial এটি যাচাই করব এবং শিখব যে ইউসারকে কিভাবে নিবন্ধিত করে এবং আমরা code সেখানে we tutorial রাখবো
এটি আমাদের পাসওয়ার্ডের সর্বনিম্ন এবং সর্বোচ্চ সীমা যাচাই করার জন্য ছিল এবং এখানে code এই block register the user code অংশ
পরের অংশে যোগাযোগ করুন এই tutorial অংশগ্রহনের জন্য ধন্যবাদ শুভবিদায়